এছাড়া বাড়ির গেট দিয়ে আমরা সবুজ রঙের দেখতে পাচ্ছি এবং গেট - এর দুপাশে দুটো দেওয়াল অরেঞ্জ সাদা ও সবুজ রঙের রঙ করা হয়েছে।

ঘেরা রয়েছে কাজ হওয়ার করার জন্যে। এছাড়াও নিচে গাড়ি রাখার জায়গা রয়েছে।

এটা সরস্বতী মণ্ডপের একটি ছবি।

এটা ইউনিয়ন ব্যাঙ্ক এর এ.টি.এম. আমরা দেখতে পাচ্ছি। ইউনিয়ন ব্যাঙ্ক এর এ.টি.এম. এর তিন দুটো দরজা দেখতে পাচ্ছি কাঁচের তৈরি এবং--

এটা একটা স্টেশন - এর ছবি দেখতে পাচ্ছি--

এটা সানসেট -এর টাইম একটি নদী যেই নদীর ওপর--

পার্ক - এর ছবি আমি দেখতে পাচ্ছি--

এটা একটা ফলের দোকান যেখানে আঙুর থেকে শুরু করে--